যেখানে অনেকগুলো শোপিস সাজানো আছে.

তাছাড়া একটা সামনে একটা মহিলার মূউ অ মূর্তি আছে।

রাস্তায় হ্যাঙ্গারে অনেক কাপড় ঝোলানো আছে .

টেবিল এর ও-ওল-উল্টোদিকে আর একজন লোক বসে রয়েছে.

যেখানে দুদিকে আঃ খয়রি রঙের শাটার নামানো আছে.

এখানে গ খয়েরির মধ্যে ছোট ছোট গোলাপি ডিজাইন করা রয়েছে।

গ্ৰিল দেওয়া লাল গ্রিল দেওয়া বারান্দা রয়েছে.

ঠাদ সাদা কৌটাতে বিট লবণ রাখা আছে .

ঝরনার দুপাশে দুটো পাহাড় আছে.

আও একটা সেলফ আছে নীল রংয়ের.

এখানে একটা বড়ো জলাশয় দেখা যাচ্ছে।

সামনে কতগুলো খাবারের প্যাকেট ঝোলানো আছে.

যেখানে একটি সামনে গাছ দেখা যাচ্ছে .

এখানে হালকা গোলাপি রঙের দুটো থাম দেখা যাচ্ছে.

ঘরটায় বিভিন্ন জায়গায় অনেকগুলো লাইট জ্বলে রয়েছে।

এখানে একটি টেবিলের উপরে কয়েকটি পাতাবাহার গাছের টব রয়েছে ছোটো ছোটো যেগুলো প্লাস্টিকে মোড়ানো রয়েছে.

পেছনে আরো কয়েকটি গাছ আছে।

সামনে অনেকগুলো হলুদ গাঁদা ফুল ফুটে রয়েছে.

এবং এক জায়গায় অনেকগুলো খালি টব পড়ে রয়েছে .

এবং মাঝখান দিয়ে একটি লোক নীল কালো ড্রেস পরে চলে যাচ্ছে .

একটি গাড়ির ডান দিকে দুটো দরজা খোলা আছে এবং একটি লোক ঝুকে কিছু একটা ঠিক করছে .

যেখানে সামনে আঃ এক জায়গায় লেখা আছে মিল্টন এবং আরেক জায়গায় বোরোসীল লেখা আছে।

ডানদিকে একটি লোক হেঁটে আসছে।

এখানে হলুদ সাদা রঙের কিছু ব্লকের মত দেখা যাচ্ছে.

আয়নার মধ্যে যেখানে বিভিন্ন লোক বিভিন্ন ধরনের কাজ করছে।

ইয়ে যে গুলো মেয়েদের কাপড় মনে হচ্ছে।

ভেতরে কমলা রঙের কয়েকটি বাস আছে .

তার মধ্যে নীল হলুদ সবুজ কমলা লাল বিভিন্ন রঙের আছে।

এখইয়ে ডানদিকে একটি ব্রাউন রঙের চেয়ার রাখা আছে.

রাস্তার দুধারে অনেকগুলো গাছ আছে .

জিনিস সাজানো আছে তার মধ্যে কতগুলো নীল সাদা কৌটো রাখা আছে তাছাড়া ওপরে--

ডানদিকের ওয়ালটি গোলাপি রং করা।

ডান দিকে একটি বিছানা রাখা আছে যেখানে সাদোয়া-সাদা চাদর পাতা .

এবং সামনে একটি নীল বাইক রাখা আছে.

দোতলা বড় দুটো বিল্ডিং দেখা যাচ্ছে পেছনে আরেকটা বিল্ডিং .

গোলাপি রঙের উপরে লেখা আছে লিসোমি কসমেটিক্স ।

কসমেটিক সেন্টার সিক্সটিন লেনিন সরণি.

এখানে খোলার জন্য গোল কিছু লাগানো রয়েছে।

এখানে একটা হলুদ রঙের বাড়ি দেখা যাচ্ছে .

কিছুটা অংশ ঘাস আছে .